ওটাই তো ও তোমার যে মনে ঢুকিয়ে ফেলেছে ওকে কাটানোটাই তো দুষ্কর ব্যাপার ওকে কাটানোটাই তো দুষ্কর ব্যাপার কি ওকে কে বলেছে ওটাই তো সব সময় কথা বলে বলেছে, না হলে ও অতো হেঁ হেঁ তো sure হয়ে বলবে না ওকে ওকে আমাকে প্রীতম প্রীতম যেটা

ঘোরে

Telephone কেটে করছি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

আচ্ছা আজকের মত তাহলে রাখছি আল্লাহ হাফেজ, অন্য একদিন কথা হবে